এটি মেদনাপুর মেডিকেল কলেজ এটি লাল এবং হলুদ রং দেওয়া।

এবং সামনে কয়েকটি বাইক রাখা রয়েছে এবং দুজন লোক সামনে দাঁড়িয়ে আছে বিল্ডিং টার রং সবুজ।

এটি একটি গাড়ি বিক্রির জায়গা। যেখানে অনেক গাড়ি বিক্রি হচ্ছে। গাড়ি দাঁড় করানো হচ্ছে লাল নীল।

এটি একটি গাড়ি রাখার জায়গা। যেখানে বহু মারুতি গাড়ি রাখা আছে।

এটি একটি পুরানো মন্দির। যে মন্দিরে প্রায় ভগ্ন প্রায় দশা অনেক কিছু উম ধ্বংস হয়ে গেছে সময়ের কালের অন্তরে।

স্টাডি ফোর টু সেভেন ইংলিশ এন্ড ম্যাথমেটিক্স আর বাড়ির রং সাদা।